উ এর একটি নদী তাতে অনেকে বোর্ড চালাচ্ছে নৌকা চালাচ্ছে ।

এখানে অনেক মানুষ রয়েছে পাশে অনেক গাছ রয়েছে সেখানে একটি তাঁবুর ওপর অনেক মানুষজনেরা বসে আছে এখানে একটি চটি দেখা যাচ্ছে ।